perl এ referencing and dereferencing এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এই tutorial জন্য ব্যবহার করছি
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
আপনার নিম্ন সম্পর্কে কার্যকর জ্ঞান থাকতে হব
না হলে এই website উপলব্ধ প্রাসঙ্গিক perl tutorials দেখুন
reference কি
reference একটি variable array hash বা একটি subroutine এর পয়েন্টার বা এড্রেস
এটি সরাসরি ডেটা রাখে না
reference একটি সহজ compact scalar value
reference perl code প্রদর্শন উন্নত করবে যখন বড় dataস্ট্রাকচার pass বা return করেন
এটি memory সংরক্ষণ করে কারণ এটি একটি value passes করার বদলে subroutine reference passes করে
perl একটি জটিল ডেটা স্ট্রাকচার সহজে পরিচালনা করে
দেখো শিখি যে reference কিভাবে বানায়
আমরা we আগে একটি ব্যাকস্ল্যাশ লাগিয়ে যে কোনো ভ্যারিয়েবল subroutine বা ভ্যালুর জন্য reference বানাতে পারি
একটি scalar ভ্যারিয়েবল এখানে প্রদর্শনের মত ব্যাকস্ল্যাশ এবং dollar চিহ্ন দ্বারা referenced করা হয়
একটি অ্যারে ভ্যারিয়েবল ব্যাকস্ল্যাশ এবং @চিহ্ন দ্বারা referenced করা হয়
একটি hash ভ্যারিয়েবল এখানে উদাহরণে প্রদর্শনের মত ব্যাকস্ল্যাশ এবং পার্সেন্টেজ % চিহ্ন দ্বারা referenced করা হয়
dereference কি
একটি reference ডিreference হলে প্রকৃত value রিটার্ন হয়
dereference reference ভ্যারিয়েবলকে কোঁকড়া বন্ধনীতে সংলগ্ন করে করা হয়
এবং কোঁকড়া বন্ধনী থেকে প্রথমে সেই রেফারেন্সের ধরন বলার ক্যারেক্টার আসে
এখন দেখি যে ভ্যারিয়েবল ডিরেফারেন্স কিভাবে করে
একটি scalar ভ্যারিয়েবল $চিহ্ন এবং কোঁকড়া বন্ধনী দ্বারা ডিরেফারেন্স করা হয়
একটি অ্যারে ভ্যারিয়েবল @চিহ্ন এবং কোঁকড়া বন্ধনী দ্বারা ডিরেফারেন্স করা হয়
একটি hash ভ্যারিয়েবল % চিহ্ন এবং কোঁকড়া বন্ধনী দ্বারা ডিরেফারেন্স করা হয়
এখন scalar reference এবং ডিরেফারেন্সের জন্য সহজ program দেখি
gedit text editor একটি স্যাম্পল program খুলি
terminal খুলুন এবং লিখুন: gedit scalarref dot pl ampersand এবং enter টিপুন
screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন
code ব্যাখ্যা করি
প্রথম line একটি scalar ভ্যারিয়েবল $a ঘোষিত করে এবং 10 দ্বারা ইনিসিয়েলাইজ করে
আগে উল্লেখের মত scalar ভ্যারিয়েবল ব্যাকস্ল্যাশ এবং dollar চিহ্ন দ্বারা referenced করা হয়
এই line ভ্যারিয়েবলের memory অ্যাড্রেস print করবে যা রেফারেন্সের মত বানানো হয়
প্রকৃত value print করতে ভ্যারিয়েবল কোঁকড়া বন্ধনীর আগে $চিহ্ন দ্বারা ডিরেফারেন্স করা হয়
এখানে ref ফাংশন reference type যেমন scalar বা অ্যারে বা hash return করবে
এখন file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
program execute করি
terminal যান এবং লিখুন: perl scalarref dot pl এবং enter টিপুন
output প্রদর্শনের মত দেখায়
প্রথম line memory এড্রেস দেখায় যেখানে value 10 সংরক্ষণ করা হয়
দ্বিতীয় line প্রকৃত value 10 returns করে
ref ফাংশন output scalar returns করে
এখন বুঝি যে একটি স্যাম্পল program ব্যবহার করে reference এবং ডিreference অ্যারে কিভাবে বানায়
আমার কাছে ইতিমধ্যে স্যাম্পল program রয়েছে আমি এটি gedit text editor খুলি
terminal লিখুন: gedit arrayref dot pl ampersand এবং enter টিপুন
arrayref dot pl file screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন
এখন code ব্যাখ্যা করি
এখানে প্রথম line @color নামে একটি অ্যারে ঘোষিত করেছি এবং এটিকে তিনটি ভ্যালু দ্বারা ইনিসিয়েলাইজ করেছি
এটি ব্যাকস্ল্যাশ @color দ্বারা referenced করা হয় যা অ্যারে নেম এবং $colorref কে নির্ধারিত করা হয়
print statement reference এবং thereference value print করবে
এখন file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
program execute করি
terminal ফিরে যান এবং লিখুন: perl arrayref dot pl এবং enter টিপুন
output এখানে প্রদর্শনের মত দেখায়
প্রথম line ভ্যারিয়েবলের memory অ্যাড্রেসের output দেখায় the রেফারেন্সের মত বানানো হয়
দ্বিতীয় line প্রকৃত value দেখায় the theরেফারেন্স করা হয়
এরপর দেখব যে একটি অ্যারের জন্য direct reference কিভাবে ঘোষিত করে
এখন program ফিরে আসি
আমি একটি অ্যারের direct reference দেখাতে বিদ্যমান program বদলে দিয়েছি
আপনি প্রদর্শনের মত বর্গাকার বন্ধনী ব্যবহার করে একটি অ্যারের জন্য direct reference বানাতে পারেন
ডিরেফারেন্স করতে অ্যাৱো operator> ব্যবহার করুন
print statement output হিসাবে green print করবে
এখানে print statement index অফ 1 এর value নেয় যা আমাদের program green
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
terminal ফিরে গিয়ে লিখুন: perl arrayref dot pl এবং execute করতে enter টিপুন
আমি একটি উদাহরণ দেখাবো যে একই code file direct hash reference কিভাবে ব্যবহার করে এখন gedit এ যান
এখানে দেখানো কোঁকড়া বন্ধনী {} ব্যবহার করে hash direct reference বানাতে পারেন
এটি ডিরেফারেন্স করতে arrow operator ব্যবহার করুন name hash hash key
code এই block এক্সিকিউট করলে উভয় print statements output হিসাবে sunil print করবে
এরপর দেখবো যে স্যাম্পল program সাথে অ্যারে reference elements কিভাবে যোগ করে মোছে অ্যাক্সেস করে
আমার কাছে ইতিমধ্যে একটি স্যাম্পল program রয়েছে এটি gedit text editor খুলি
terminal খুলে লিখুন: gedit arrayrefadd dot pl ampersand এবং enter টিপুন
arrayrefadd pl file এখন gedit এ খোলে file এখানে প্রদর্শনের মত code লিখুন
প্রথম line অ্যারে ইনিসিয়েলাইজ করে
আমরা backslash @numarray থেকে সাথে অ্যারে referenced করেছি এবং $ref we নির্ধারিত করেছি
এখন দেখবো যে অ্যারে reference থেকে একটি নির্দিষ্ট element কিভাবে অ্যাক্সেস করে
আমাদের একটি নির্দিষ্ট value অ্যাক্সেস করতে বর্গাকার বন্ধনীতে অ্যারে index এবং এটি ডিরেফারেন্স করতে arrow operator> প্রয়োগ করা প্রয়োজন
print statement index অফ জিরো 0 এর value print করবে
push ফাংশন অ্যারে রেফারেন্সের অন্তিম স্থানে elements জোড়ে আমাদের ক্ষেত্রে বিদ্যমান অ্যারে 1234 এর শেষে 567 জোড়া হয়
এই print statement অ্যারে reference জোড়ার পর output দেখায়
pop ফাংশন অ্যারে রেফারেন্সের শেষের স্থান থেকে element সরায়
আমাদের উদাহরণে 7 বিদ্যমান অ্যারে reference থেকে সরানো হবে
print statement অ্যারে reference থেকে মুছে ফেলার পর output দেখায়
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
program execute করি
terminal যান এবং লিখুন: perl arrayrefadd dot pl এবং enter টিপুন
output এখানে প্রদর্শনের মত দেখায়
এখন hash রেফারেন্সের elements জুড়তে সরাতে এবং access করতে আরেকটি স্যাম্পল program দেখি
terminal লিখুন: gedit hashrefadd dot pl ampersand এবং enter টিপুন
এটি gedit এ hashrefadd pl file খুলবে
এখন স্যাম্পল program ব্যাখ্যা করি
আমি direct hash reference ঘোষিত করেছি যা scalar ভ্যারিয়েবল $weektemp a সংরক্ষণ করা যেতে পারে
hash reference দেখাতে কোঁকড়া বন্ধনী এবং ডিরেফারেন্সের জন্য arrow operator প্রয়োগ করেছি
এই code সোমবার থেকে শুক্রবারের তাপমাত্রার ভ্যালু সংরক্ষণ করে
আমি hash কীস থেকে loop করতে keys built in ফাংশন ব্যবহার করছি
print statement hash প্রতিটি element print করবে
আমি এখানে প্রদর্শনের মত element নির্দিষ্ট value অ্যাক্সেস করতে পারি
print statement সোমবারের তাপমাত্রা print করবে
এখন file সংরক্ষণ করুন
terminal গিয়ে লিখুন: perl hashrefadd dot pl এবং output দেখতে enter টিপুন
hash কীস এবং hash ভ্যালু রেন্ডম ক্রমে সংরক্ষণ করা হয়
প্রদর্শিত output সেই ক্রমের সম্বন্ধিত হয় the যেভাবে সেটি জুড়ে ছিলাম
এর সাথেই tutorial শেষে চলে এসেছি এখন সারাংশিত করি
in tutorial উদাহরণের মাধ্যমে নিম্ন শিখেছি
এখানে একটি অনুশীলনী রয়েছে hashrefadd dot pl file weektemp hash নতুন কীস saturday এবং sunday জুড়ুন
শেষে saturday key মুছুন
hash weektemp print করুন
program সংরক্ষণ এবং execute করে ফলাফল যাচাই করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ